সমান তাছাড়া দেখছেই বা কেনো একটা কথা শুধু জিজ্ঞেস করা হয়নি এত তাদের চক্ষুলজ্জা পক্ষে তারা কি করে টঙ্গি বাড়ি সোনারং বজ্রযোগীনি যেখানেই যাই সেই একই কাহিনী শুধু মাধবের মার কথা কিছুতেই ভুলতে পারিনা ইতিম খানার পাশে বেড়ার ধারে দাঁড়িয়ে কি

তুমি কি মাধবের

ধারে দাঁড়িয়ে ওপারে মাধবের মা এবারে মাধব মার কোলে যাওয়ার জন্যে আকুলি বিকুলি করছে মাধব কিছুতেই যেতে দেবেন না রহমান মাস্টার মাধবের মার সারা গায়ে বিষাক্ত ঘা কদিন পর মাধব দেখছে তাতে মা তার মা কোথায় ছিল এতদিন না খেয়ে সে যে মরে যাচ্ছিল কিন্তু এ কোন মাকে সে দেখছে গায়ের রং এমন কালো হয়ে গেল কেমন করে গলে গেছে যেনো সুন্দর মুখটা পোড়া কাঠের মত মার এই চেহারা তো সে কোনদিন দেখেনি রহমান মাস্টার দাওনা আমাকে একবার মার কাছে যেতে

ভিম ভীষ্মের প্রতিজ্ঞা তার টলাবে সাধ্য কার মা যেদিন চলে যায় একবছর আগের সেই দিন টার কথা মাধবের একটু একটু মনে আছে দুদিন উপোস করার পর কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল মাধব ঘুম ভেঙ্গে উঠে দেখে মা নেই এপারা ওপারা কোথাও তার মা নেই পাশের সরু সাঁকো টা পার করে দিলেন রহমান মাস্টার তারপর মুঠো করা হাত ওপারের দিকে তুলে কি একটা বলতে চাইলেন ঠোঁট দুটো ফাঁক করে দেখলাম কিন্তু কোন আওয়াজ বেরোল না হঠাৎ পেছনে ফিরে ঘাট থেকে ফিরছি এক বুড়ো হঠাৎ সেই গাছগুলোর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো দেখছেন অবাক হয়ে গেলাম লোকটার প্রশ্ন শুনে নয় প্রশ্নের সঙ্গে তাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে বেশ তো টুক করে ফল ধরছে গাছে তাতে মন খারাপ করবার কি আছে আছে কেন না এই দৃশ্য নাকি এই অঞ্চলে তিনকালে কেউ দেখেনি বর্ষার মরশুম শুরু হয় হয় মেরামতের এই হচ্ছে সময় অন্য অন্য বার এক দিন আগেই নৌকো সরানোর ঘুম পড়ে যায় গাব তে পারে না কারণ গাবের আঠা দিয়ে না জুড়লে নৌকা মেরামতি হয় না কিন্তু বুড়ো বলে আজ কারো নৌকোই নেই তার আবার সারাবে জ্বালানীর অভাবে নৌকোর কাঠ সব কেটে করে লোকে মরা পুড়িয়েছে

কচা গাছের ঝোপে, কচা গাছ আবার কি। ভেতর দিয়ে একটা অজানা গাঁয়ের রাস্তা সেদিকে পা বাড়াতেই বুড়ো হ্যাঁ করে উঠলো ও গাঁয়ে যাবেন না okay আমি একটু পরে call করছি আপনাকে হ্যাঁ ঠিক আছে

উম রান্না হইছে উম হচ্ছে

এরা সময়ের কি guarantie

বলছি যে এটা চাইলে আমাকে হ্যা ও ও এটাই কোনো কথা বলবেনা এটা আমিও জানি বললে আমাকে পারুই একমাত্র বলতে পারে বলতে পারে তাও পারুকে guess করা যাবেনা ঠিক আছে ওদিকেও তোমায় safety থাকতে হবে উম ওর সামনেও কোনো কথা নাও হতে পারে ওর সামনেও কোনো কথা নাও হতে পারে

ও জেনে যদিও আমাকে বলতো তাহলে যদি কথাটা না হয় তাহলে ও আর আমাকে বলতেও পারবেনা ওটাই হচ্ছে কথা ওকে যদি লুকিয়ে দাও side করে দাও তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবেনা আর এদিকে তোমাকে সাবধানে থাকতে হবে প্রচন্ড কারণ কারণ দেখো কারণ এটা এটা একটা main কথা কি বলো তো main কথা হচ্ছে এটাই কারণ তোমার এখন বয়স কম বুঝতেও পারবেনা এটা হচ্ছে main main problem আর দ্বিতীয় কথা হচ্ছে এই অপেক্ষা করা অপেক্ষা করাটা যত মুখে বলা যত সহজ করে থাকাটা খুব কঠিন ঠিক আছে এরকম বলে এরকম সারাজীবন তারাও থাকতে পারেনা বুঝলে

আর একটা বয়সের উপরে defend করে এটা বয়স বয়স হবে তখন বয়স হলে বয়সের সাথে mood ঘুরে যেতে পারে তোমার এটা এটা এটা অনেক অনেক অনেক জায়গাতেই হয় এরম অনেক দেখেছি আমি আহ কি বলতে চাও এই মুহূর্তে আমার ঘুরে যাবে

এই mood টা কি ঘুরে যাবে ইচ্ছেটা হুম এই ইচ্ছার ওপরে ওখানে পরে থাকা যায়না ইচ্ছার ওপরে থাকা যায়না গবেট আমি এমনি বলিনি হ্যা তোমার বয়সের সাথে mood মন ঘুরে যেতেই পারে মন ঘুরে যেতেই পারে

কিছুদিন আগেও শুনছিলাম যে ও নাকি আবার সাথে প্রেম করবে প্রেম করলে কি আর তা video আর ফিরিয়ে দেয় এটাও জানিনা ওরা বলতে শুনেছি আমি

ওরা সব সময় বকবক করে যেত এই সব কথা নিয়ে ওরা আলোচনা করতো তাহলে ওসব গল্প ওসব গল্প শুনে লাভ আছে তুমি কি করবে সে চিন্তা করো ভয় করবে এখন তুমি পরে থাকবো তখন থেকে যখন automatically উম মন ঘুরে যাবে ভালো লাগা আলাদা আর ভালোবাসা আলাদা ভালো লাগলে অনেক কিছু করা যায় উম সেইজন্য কথা দিয়ে কথার খেলাপ করে অন্য কোথাও বিয়ে করা যায় অন্য কোথাও প্রেম করা যায় কিন্তু ভালোবাসাটা অন্য জিনিস ভালোবাসাটা তোমার মাথায় এখনো এখনো অনেক বাকি আছে

ভালো লাগাটা এখনো তোমার মন থেকে কাটেনি life এ অনেকে অনেক আমি তোমাকে ঠকাবোনা তোকে ছেড়ে যাবোনা এই করবোনা সেই করবোনা কিন্তু সময়ের সাথে বয়সের সাথে কথা থেকে যায় মানুষ পাল্টি খেয়ে যায় দেখে দেখে দেখে দেখে শিক্ষাই হলো আমার এসব জানি আমি তুই যে সেদিন আমায় বলেছিলিস একবার মেয়েদের কথা শুনে ঠকেছিস আর শুনবি তুই আগে কার কি কথা শুনেছিলিস কি শুনেছিলাম তুই আমায় একবার বললিনা যে তুই এর আগে মেয়েদের কথা শুনে একবার ঠকেছিস আর কোনোদিন শুনবিনা

কত কিছু যে এখন বলে আমাকে যে এখন তোকে ছেড়ে যাবো না যাবোনা ওটা এখন এখন ওটা বিশ্বাস করতে পারবোনা এটা আমি বিশ্বাস করতে পারবোনা যদি যদিও বিশ্বাস করি মনের মধ্যে ঠিক ঘুরবে যে কি guarantee আছে তুমি থাকবে এটা সময় বলবে সময়তো অবশ্যই অনেক কিছু দেখিয়ে দেবে অবশ্যই সময় তো অনেক কিছুই দেখিয়ে দেবে তুমি থাকবে কি না থাকবে

কথা গুলি মারো উম কি বলছিলো আরে কথা একই কথা বলেছে আমাকে আমি কথা বললে তোমায় ও বলার আগে তো আমি তোমাকে আমি আগেও বলে এসছি কি তোমার কোথায় কি guarantee আছে তুমি থাকবে থাকতে পারবে কি guarantee আছে এগুলো বলছিলো হ্যা এগুলোতো হ্যা আজকের কোথাই তো আজকে ও বলেছে এগুলাতো আমি আগে জেনেও এসছি জানি এ কথাগুলো আমিও বলে এসছি এমনিতেই ও এখন না আজকে বললো তাই বললো যে আরো ওর বয়সের সাথে আর পাঁচ ছয় ছয় সাত বছর পরে ও যে অন্য কোথাও বিয়ে করবে না কি guarantee আছে তোর তুই যে পরে আছিস আমাকে এ কথাই তো সকালবেলা শুনাচ্ছিলো আজকে ও এতদিন আমাকে যা বুঝিয়েছে বুঝিয়ে ও আজকে নাহলে এই কথাগুলো ছট করে বলতে পারে যে তুই যেখানে আছিস তুই একটা ভুল জায়গায় আছিস আমি আবার জিজ্ঞেস করলাম কেন ও যেভাবে ও যতই তোকে কথা দিক যতই তোকে guarantee দিক যতই তোকে হাতে পায়ে ধরুক তোর মাথার দিব্যি দিয়েও বলুক যে আমি পরে থাকবো ওটা কখনো সম্ভব নয় ও থাকতে পারবেনা তোমাকে আমি তোমাকে আমি কেনো মিছেমিছি বলতে যাবো যে আহ ফালতু ও চলে যাবে সেটা তো আমাকে ও বলছে যে এখনই আমি তোর বাড়িতে গিয়ে বলি ওর কথা ছাড়ো না ও মদ টড খেলে শুনতে পারি ওর কথা বাদ দাও ও তোমাকে বাজিয়ে দেখতে চাইলো বললো আমাকে phone তা দে আমি একটা কথা বলবো বললাম কি কথা বললো দে না তুই phone টা

উম ও কি চলে গেছে না আছে বসে আছে উম করে এ কথা বলতে পারে যে আমি আবার তোমাকে কেন বলতে যাবো যে উম তুমি করতে পারবে এই বয়সে অনেক কিছু হয় দেখোনা ভালো লাগাটা তোমার মন মন থেকে যায়নি একটু হলেও ভালো লাগা আছে আর ভালো লাগা না থাকলে তুমি ফট করে আমায় তুলনা দিতে না কালকে যে আমি ওকে জানতাম তুই বিয়ে করবি ফট করবি এ কথা কখনো

এই কারণেই তো বলি যে সময় থাকতে তুমি ভাবনা চিন্তা করে কাজ করো যদি যদি পরে থাকতে পারো তো তাহলে আমাকে রাখো আর নাহলে আমায় ছেড়ে দাও তুই ছাড়ার কথা আসছে কেন উম আমি এটা বললাম তোমাকে just এমনি

তাই এখন বলছিস এমনি বলবিনা তখন যখন আমি বলবো যে এই কথাটা বলেছিলাম তাহলে তুই দেখি কথা টা ঠিকই তখন তো তুই চুপ করেই থাকবি একটা কোথাই বলবি আমার কিছু করার ছিলই না তখন একটা কথাই বলে ভুল করে তাহলে এখন কি করবো আমি

সারাজীবন অপেক্ষা করতে পারবো আমি এটা এটা এটা এটা এটা বলা যায় এটা তো তুমি কেন হইলে যেকোনো মেয়েই বলতে পারে যেকোনো মেয়েই বলতে পারে যদি কাউকে মন থেকে খুব ভালো লাগে বা ভালোবাসে ভালোবাসা টা আলাদা আর ভালো লাগাটা আলাদা উম ভালোলাগা থাকলে ভালোবাসাটা আসেনা আর ভালোবাসা থাকলে ভালো লাগাটা আসেনা সব system আলাদা একটা বন্ধুত্ব থেকে ভালো লাগা হয় এমনি যেকোনো জিনিস থেকে ভালো লাগা থেকে ভালোবাসাটা হয় এখনও তোমার বয়স অল্প কারণ এই বয়সটা আমিও পার করেছি এই বয়সটাতে আমার ও ভালো লাগা ছিল এই বয়সটাতে আমার ও ভালো লাগা ছিল যদি দেখো অনেকে প্রতিজ্ঞা করেও হাজার দিব্ব্যি খেয়েও ভগবানের দিব্ব্যি খেয়েও পরে থাকতে পারেনি তারা আর তুমিতো তাও তাও তোমার মাথায় কোনো ধরতে গেলে বুদ্ধি তো কিচ্ছু নেই তুমি বোঝো কম তুমি অনেকটাই গবেট তা তুমি পরে থাকবে কি করে যারা বোঝে যারা মানে চালাক যারা অতো মানে চিন্তা ভাবনা করে যারা

আমি তোমাকে এখন থেকে এখন থেকেই তোমাকে বলছি যেটা করো চিন্তা করে করো এটা সারাজীবনের বিষয়

আর বয়সের সাথে তোমার mood ঘুরতেই পারে mood তখন ঘুরতেই পারে

আরে এই কথাটা এই বয়সে আসে থাকবো যখন বলেছি থাকবো

উম হুম আমি বললাম কথাটা তো সারাজীবনই থেকে যাবে আমিও থেকে যাবো বয়সটা অল্প উন্নিশ বছর হতে দাও কুড়ি বছর হতে দাও তখন বুঝতে পারবে তুমি তোমার আঠারো বছরটা হোক তুমি দেখোনা এমন লাগতেই পারে বলা যায়না ওটা

আরে একসময় ভালোবাসতো এখনো তড়পায় ছটকায় এখনো মদ খেলে কাঁদে

এদের এদের এদের সময়টার পর থেকে আর ভালোবাসা বলে কিছু নেই এখনকার ছেলে মেয়েরা একটাই কি বোঝে প্রেম করলুম kiss করলুম এটাই বোঝে এখনকার ছেলে মেয়েরা একটাই বোঝে একটা আসবে একটা যাবে এটাই বোঝে

তাই জোড় করে বিয়ে দিয়েছিলো তখন কাজ করে যখন তিন হাজার টাকা মাইনে পেতো তাহলে সেও তখন কে বলেছিলো যে তোকে ছাড়া আমি কাউকে বিয়ে করবোনা তাকেও কাঁদতে কাঁদতে অন্য ছেলেকে বিয়ে করতে হয়েছিল

তবে তুমি এখনো অনেক বাচ্চা সেটা সময় বলে দেবে তুমি পরে থাকবে কিনা মানে বলছি তখন দুজন তখন উম দুজনকেই না কাঁদতে হয় তুমি কাঁদবে তুমি কাঁদলে তুমি নিজেকে ঠিক করে নিতে হবে কিছু করার নেই একটা ছেলে সে কখনো fraud করে থাকতে পারেনা তাহলেতো সোনু তাহলে বিয়ে করার পরে তাহলে ও তাহলে কে ভুলে যেতে পারতো

সোনুর সোনু বজায় রাখে বিয়েটা ও কি ওভাবেই করতো যদি ওর ঠাকুমা যদি না বলতো যদি না মাথায় হাত দিয়ে দিব্ব্যি খাওয়াতো উম বিয়ের দু তিন দিন আগেও কি একটা ঝামেলা হয়েছে

হিসেবে আছে একটা মেয়ে ভুলে গেলেও দেখেছিলি সেদিনকে ও অনেক ঝামেলা হয়েছে তাহলে শোন একটা ছেলে একটা মেয়ে যখনকে ভালোবাসবে না সে তো অন্য জায়গায় সংসার করছে তাহলে ছেলেটা নিজে নিজে এই হয়েছিল তো বিয়ের পর ও তবু কি ভালো আছে সোনু

মানে বাড়ির টিংকুর ছেলের বাড়ির পাশের বাড়ি

প্রেম করে তার তার এক বছর পরে মানে বিয়ের পরেই ছেলেটা বাচ্চাকাচ্চা নিলো নেওয়ার পরে বিয়ের পরেই সম্ভবত বাচ্চাকাচ্চা নিয়ে নিয়েছিল নেওয়ার পরে তার একটা বছর পর ছেলেটা অন্য ওকে ওকে ছেড়ে

সন্দীপের কান্না ছোড়া অল্প তখন আমার অল্প বয়স আহ অতো বড় ছেলেকে যখন কাদতে দেখছিনা জানতে পারিনা কি ব্যাপারটা কি ওর মা ঘর থেকে ওকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে মদ খেয়ে হয়ে গেছে উম সেই থেকে সন্দীপ মদ খাওয়া ধরলো উম আজ থেকে প্রায় তেরো বছর আগের কথা বলছি সেই সন্দীপ মদ খাওয়া ধরলো উম তখন উম তো সন্দীপের জন্যে সন্দীপকে চাঁদুর দাদা আরকি আরকি রূপমের উম জেঠা চড় মেরেছিলো তার জন্য সোনু এখন ওর বন্ধুকে সোনু থাকেই সোনু ওখানে গেছে সোনুকে ও চড় মেরেছে সোনুকে বলছে সোনুকে আমি বলতে আহ সোনু চলে এসছে আহ চলে এসছে আহ সন্দীপের মা কি করেছে হাত ধরে সন্দীপ মাঠে মানে বসে কাঁদছে ঠিক আছে মানে সব ছেলেরা সব ওকে বোঝাচ্ছে সোনু ওকে বোঝাচ্ছে উম শোনেনা last এ সন্দীপের মা ওকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে বাইর হয়ে শেকল তুলেছে দরজায় ধাম করে লাথি মারলো তিন বার দরজা ভেঙে পড়ে গেলো ওর কথা হচ্ছে ও কাছে যাবেই ও ও থাকবেনা ঘরে তো যাবেই phone এর উপর phone phone এর উপর phone phone switched off করে দিয়েছিলো

সাথে কথা হয় সব হয় উম টুকটাক এখনো মধ্যে ঘোরাফেরা মেলামেশা

তো সন্দীপ কি আর বিয়ে করবে sorry সেটা কখনো সম্ভব নয় উম বেশিরভাগ ঠকায়তো মেয়েরা

আর ছেলেরা হচ্ছে কি বলতো এই তুই যেমন শুভর পাল্লায় পড়েছিলি cheating বাজ বললি ঐরকম ছেলেরা হচ্ছে মেয়েদের ঠকায় তুই যদি মন থেকে তুই তখন থেকে যদি এটাই ভাবতিস যে তুই আমাকে পাবি হাল ছাড়তি উম বিয়ের পরেও তুই এমন হাল ছেড়ে গেছিস বলেই তুই কতগুলি কত কিছু বাজে কাজ করতে পেরেছিস তারপর যখন এই যে আমাকে পেলি সেই জন্য এখন তোর নিজের কষ্ট হচ্ছে আহ তোর খারাপ লাগছে কষ্ট হচ্ছে যে কেনো করলুম সেই তো যদি সারাজীবন অপেক্ষা করে অপেক্ষা করতে পারিস তবেই জানবি জীবন সার্থক হবে সেটাকেই বলে যে সারাজীবন পরে থাকবো তার সেটা তার আগে থেকে এখন অল্প বয়সে বললে কিচ্ছু হবে না লোক যে এই যে ভগবান কে যে ডাকে তা ভগবান ও কি মাঝে মাঝে পরীক্ষা নেয় না কত পরীক্ষা নিয়ে তবে তাকে সেই তার স্বপ্নটা পূরণ করে সব কিছু শিখা ও আছে যেনো কাটছি